শপিং মলে জামাকাপড় আছে। ছেলেদের ড্রেস আছে। কতো রকমের জিনিসপত্র আছে লাইট আছে।

গোলাপি কালার এর কত টেবিল চেয়ার বসানো আছে সাদা মতন কি দ্যা সাদা টি.ভি -র মতন দেখা যাচ্ছে পাখা লাগানো আছে লাইট আছে।

সাঁতলা মতন পরে আছে অনেক বাইক দাঁড় ক বাইক আছে|

ঊম আকাশ দেখা যাচ্ছে বোতল আছে ব্যাগ আছে ।